যেখানে প্রস্তুতি নেওয়ার বিষয়াদিও লেখা আছে কি কি রকমের বই পাওয়া যাবে কোন কোন পরীক্ষার জন্য পরীক্ষা দিতে সুবিধা হবে সেটাও দেওয়া আছে।